এটি একটি পাহাড়ের উপর কার ছোট্ট একটি পার্কের ছবি পার্কটি গোল.

পাহাড়ের উপর রয়েছে অসংখ্য ছোটো বড়ো বাড়ি।

বাক্সটি লাল রঙের যার ওপরে লেখা রয়েছে ক্লিয়ারিয়েন্স লেটার বক্স .

তার পেছনে রয়েছে অনেকগুলো পুরোনো বাড়ি.

ছবিটি একটি ঘরের ছাদ ঢালাইয়ের.

ছাদটি অর্ধেক তৈরি হয়েছে অর্ধেক বাকি আছে.

তার পেছনে রয়েছে সবুজ একটি বড়ো পাহাড়.

আর রয়েছে দুতলা একটি ইস্টিমার .

ইস্টিমারটি সাদা হলুদ ও নীল রঙের.

কেন্দ্রে রয়েছে একজন পুরুষ ও একজন ইস্ত্রী .

আর রয়েছে রক্ত পরীক্ষার কিছু সরঞ্জাম.

আর রয়েছে তিনজন লোক যারা কাজে ব্যস্ত।

ছবিটি একটি দোকানের সে দোকানে রয়েছে অনেকগুলি রঙের বালতি।

গোরুর পেছনে একজন ব্যক্তি ও একজন মহিলা দাঁড়িয়ে আছে.

ঘরের মধ্যে অনেক বালক বালিকা স্বাস্থ্য পরিচর্যা করছেন।

হলটির উপরে অনেকগুলি লাইট জ্বলছে ঘরটি খুবই সুন্দর.

কোর্টের মধ্যে চারজন লোক ব্যাডমিন্টন খেলছেন ঘরটি টিনের তৈরি টিনগুলো বেগুনি রংয়ের.

তিনজন লোক দাঁড়িয়ে আছে পাশে রয়েছে দোকানের আরো অনেক সামগ্রী.

ঘরের ভেতরে রয়েছে দুটি জালানা এবং একটি বেড বেডটি নীল রঙের .

পিছনে রয়েছে দুটি চেয়ার ।

সামনেই রয়েছে একটি বসার জায়গা আর রয়েছে একটি ছোট্ট টেবিল .

এটি একটি জঙ্গলের ভেতর যেখানে রয়েছে তাঁবু দিয়ে তৈরি দুটি সুন্দর ঘর.

লোহার তৈরি একটি গেট রয়েছে পাশেই রয়েছে একটি ডাস্টবিন ।

কয়েকজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে.

পাশেই রয়েছে চারটি সাউন্ড বক্স .

যেখানে রয়েছে অনেকগুলি তাক তাকে অনেক বই সাজানো আর রয়েছে কিসু আঠার বোতল.

একজন ব্যক্তি দাঁড়িয়ে সেলফি তুলছেন।